হ্যাঁ ঠিক আছে রাখ। প্রশ্নোত্তর তোমাদের সামনে নিয়ে এসেছি, বেশ কিছু আছে এক নাম্বার, দু নাম্বার আবার তিন নাম্বারের। তোমরা মন দিয়ে উত্তরগুলো শুনে নাও। গিন্নি ছোটো গল্পটি কার রচিত? রবীন্দ্রনাথ ঠাকুর। এই লেখকের রচিত দুটি উপন্যাসের নাম লেখো। তোমরা তোমাদের পছন্দ মতো লিখতে পারো তবে আমি দুটো নাম বলে দিচ্ছি, একটি হলো চোখের বালি ও অপরটি গোরা। ছদ্দ নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্দ নাম ভানু সিংহ। তার লেখা প্রথম কবিতা কি এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কবিতা অভিলাষ। তত্ত্ববোধনী পত্রিকায় প্রকাশিত হয়। তোমরা এই অভিলাষ এবং তত্ত্ববোধনী বানান দুটো লেখক পরিচিতি থেকে দেখে নেবে। কোন কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্যে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এবার আমরা Chapter এ চলে এলাম। কাকে দেখলে বালকদের অন্তরাত্মা শুকিয়ে যেত? শিবনাথ পন্ডিতকে দেখলে বালকদের অন্তরাত্মা শুকিয়ে যেত। এখানে যদি তোমাদের Multiple choice question আসে চারটে Option দেয় তাহলে যেকোনো একটি তোমরা বেছে নিতে পারো। আমি যেহেতু প্রশ্ন করে লিখেছি তাই তোমাদের সম্পূর্ণ বাক্যে উত্তরটা বলে দিচ্ছি। বালকেরা কোন শ্রেণীতে পড়তো? বালকেরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগে পড়তো। পন্ডিত মহাশয়ের সাথে কোন দেবতার সাদৃশ্য উপলব্ধি করা যেত? যম দেবতা। বালকদের পীড়ন করবার জন্য পন্ডিত মশাইয়ের মোক্ষম অস্ত্রটি কি ছিল? বালকদের পীড়ন করবার জন্য পন্ডিত মশাইয়ের মোক্ষম অস্ত্রটি ছিল ব্রি ক্রি কৃত নামকরণ । শশীশেখর ও আশুকে পন্ডিত মশাই কি নামকরণ করেছিলেন? শশীশেখরকে ভেটকি এবং আশুকে গিন্নি নাম করেছিলেন। পত্রপুট কথাটির অর্থ কি? পত্রপুট কথাটির অর্থ পাতার ঠোঙা। গ্রহণের

আশু পড়াশুনায় কেমন ছিলো? আশু পড়াশুনায় ভালো ছিলো। আশু কেমন প্রকৃতির বালক ছিল? এখানে এক নাম্বার আবার দু নাম্বারের প্রশ্ন হতে পারে, এক নাম্বার হলে পরে তোমরা উত্তর লিখবে আশু লাজুক প্রকৃতির বালক ছিলো। আর যদি দু নাম্বার হয় তাহলে আমি এর পরে দু নাম্বারের প্রশ্নের একই উত্তর আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তোমরা শুনে নাও। এবার চলে আসি দু নাম্বার এবং তিন নাম্বারের প্রশ্নোত্তর। বালকরা শিবনাথ পন্ডিতকে ভয় পেতো কেনো? বালকরা শিবনাথ পন্ডিতকে ভয় পেতো কারণ তিনি অত্যন্ত কঠোর, নিষ্ঠূর ও নির্মম প্রকৃতির শিক্ষক ছিলেন। তিনি লঘু পাপে গুরু দণ্ড দিতেন। তিনি শিশু ছাত্রদের শারীরিক ও মানসিক দুই ভাবে পীড়ন করতেন। এমন শাস্তি বর্তমানে শিক্ষকদের দণ্ডনীয় অপরাধ। শিবনাথ পন্ডিত কেমন প্রকৃতির মানুষ ছিলেন? শিবনাথ পন্ডিত অত্যন্ত নিম্ন রুচির মানুষ ছিলেন। তিনি শিশু ছাত্রদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে এক প্রকার বিকৃত আনন্দ উপভোগ করতেন। তিনি শিক্ষক কুলের কলঙ্ক এবং শিক্ষক হওয়ার অযোগ্য ছিলেন। পন্ডিত মহাশয় কি নিয়ে আক্ষেপ করতেন? শিবনাথ পন্ডিতের আক্ষেপ ছিলো প্রাচীন কালে গুরু এবং শিষ্যের মধ্যে যেরকম সম্বন্ধ ছিলো বর্তমানে তা আর নেই। ছাত্ররা আর তাদের গুরু অর্থাৎ শিক্ষকদের দেবতা জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করেনা। আশুর বাড়ি থেকে দাসী কেনো আসতো? আশুর বাড়ি থেকে দাসী আসতো কারণ আশুর জন্য টিফিন টিফিনের সময় জল ও মিষ্টি নিয়ে, কারণ আশু অভিজাত পরিবারের ছেলে ছিলো। দাসী এলে আশু সংকোচিত কোনো হতো? কারণ আশু লাজুক প্রকৃতির ছেলে ছিলো। অভিজাত পরিবারের ছেলে হয়েও তার ব্যবহার ও আচরণে কখনোই অহংকার প্রকাশ পেতো না। সে যে অন্য বালকদের তুলনায় আলাদা সেটা সকলের সামনে যাতে প্রকাশ হয়ে না যায় সেটা সে চাইতো, তাই দাসী টিফিন নিয়ে এলে আশু সংকোচিত হতো। আশুর সাথে তার বোনের কি নিয়ে তর্ক হচ্ছিলো? আশুর সাথে তার বোনের সেই অর্থে কোনো তর্ক হচ্ছিলো না। তারা আলোচনা করছিলো তাদের পুতুলের বিয়েতে কাকে পৌরোহিত্যের দায়িত্ব দেওয়া যায়। আশুর স্বভাব প্রকৃতির কেমন পরিচয় আমরা পাই? তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের ছাত্র আশু খুবই শান্ত, লাজুক ও সদা হাস্যময় ছিলো। তার আভিজাত্য পাছে যাতে সকলের কাছে প্রকাশিত না হয় তাই বাড়ি থেকে দাসী টিফিন নিয়ে এলে সে সংকোচিত হতো। আশুর সাথে বালিকাটির সম্পর্ক কি? বালিকাটি আশুর বোন হয়। এখানে একটা এক নাম্বারের উত্তর রয়েছে। পরের প্রশ্নে চলে আসি, প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই আমাদের পন্ডিত মহাশয় দুই একত্রে ছিলো কথাটির তাৎপর্য বুঝিয়ে লেখো। কিছু প্রাণী আমরা দেখতে পাই যাদের হুল আছে যেমন মৌমাছি, বোলতা, কাঁকড়াবিছে ইত্যাদি। এরা তাদের হুল যন্ত্রটি দিয়ে দংশন করে ও বিষ প্রয়োগ করে। কিন্তু তাদের দাঁত নেই। তাই তাদের থেকে দাঁতের দংশন দংশনের ভয়টা নেই। আবার যেসব প্রাণীদের দাঁত আছে তাদের হুল নেই, যেমন বাঘ, সিংহ, কুকুর, বিড়াল ইত্যাদি। এরা দাঁতের মাধ্যমে দংশন করে। কিন্তু তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের শিক্ষক শিবনাথ পন্ডিতের দুটো একত্রে ছিলো।

পরের প্রশ্নে চলে আসি। আশুর গিন্নি নামকরণের পেছনের ইতিহাসটা কি? আশুর গিন্নি নামকরণের পেছনে ইতিহাসটা খুবই সামান্য, সেদিন গ্রহণের ছুটি ছিলো এবং খুব বৃষ্টি হচ্ছিলো, পথ চলা কিছু মানুষ বৃষ্টি থেকে বাঁচবার জন্য আশুদের বাড়ির গাড়ি বারান্দা দাঁড়িয়ে নীচে দাঁড়িয়ে ছিলো। আশুর বোন সঙ্গিনীর অভাবে আশুর সাথেই পুতুলের বিয়ের খেলা খেলছিলো গাড়ি বারান্দার সিঁড়িতে বসে পুতুলের বিয়েতে কে পুরোহিত হবে তা নিয়ে ভাই বোনের মধ্যে আলোচনা হচ্ছিলো। হঠাৎই আশুর বোন দাঁড়িয়ে থাকা পথিকদের একজনকে পৌরোহিত্যের প্রস্তাব দেয়। আশু তাকিয়ে দেখে যে সে আর কেউ নন

আশুকে অপমান করবার জন্য নীজের বিকৃত রুচির পরিচয় দিলেন আশুর গিন্নি নামকরণের মধ্যে দিয়ে। গিন্নি নামকরণের ফলে আশুর মানসিক পরিস্থিতি কেমন হয়েছিলো? গিন্নি নামকরণের ফলে আশুর যে মানসিক পরিস্থিতি হয়েছিলো এক কথায় তা নিদারুন। এক Class ছাত্র ও তার বাড়ির দাসী সকলের সামনে যে অপমান তা আশুর পক্ষে সহ্য করা মুশকিল হচ্ছিলো। তার মনে হচ্ছিলো মাটির সাথে মিশে যেতে, অথচো সকলের লক্ষ্য স্থল হয়ে বসে থাকা ছাড়া তার আর কিছুই করার ছিলো না। অশ্রু, যন্ত্রনা দমন করবার ব্যর্থ চেষ্টা করছিলো আশু।

একটা সামান্য খেলা তার জীবনের সবচেয়ে বড়ো ভুল বা লজ্জাজনক ভুল। পৃথিবীর কোনো মানুষ কোনো দিনই এটা ভুলতে পারবেনা। আশুকে পন্ডিত মশাই কি শাস্তি দিতেন এবং কেনো?

আশুর কাছে ছিলো চরম লজ্জাজনক। আশু মাঝে মাঝে Class এ দেরি করে আসতো। শিবনাথ পন্ডিত কারণ জিজ্ঞাসা করলে আশু ঠিকঠাক উত্তর দিতে পারতোনা কারণ সে লাজুক প্রকৃতির ছেলে ছিলো। আর এই কারণে আশুকে নির্মম শাস্তি ভোগ করতে হতো। পুরুৎ ঠাকুর কাকে বলে? পুরোহিত কথাটির চরিত্রফলক পুরুৎ ঠাকুর। যিনি শাস্ত্রীয় মতে যাগ, যজ্ঞ, পূজা, শ্রাদ্ধাদি করে থাকেন তাকে পুরোহিত বলা হয়। তালে এই থাকলো গিন্নি গল্পটির সমস্ত প্রশ্নোত্তর। তোমরা মন দিয়ে শুনলে, যদি কোনো সমস্যা হয় আমাকে তোমরা Comment box এ জানাবে। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের মধ্যে যার Class ten এ পড়ো তারা তো তোমরা তো সিলেবাস জেনেই গেছো তোমাদের কোন দুটো বই School পড়াচ্ছে, কিন্তু যারা Class nine এ এবছর উঠেছো তারা এমনিতে সব School ই করে থাকে। যাদের পদ্য যাদের School পদ্য Select করেছে তাদের জন্য আজকে এই কবিতা, কবিতার নাম বঙ্গভূমির প্রতি লেখক বা কবি মাইকেল মধুসূদন দত্ত। কবিতাটা বোঝানোর আগে

মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি বাংলাদেশের যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামের এ এক সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন। তাহলে প্রথমেই আমরা জেনে গেলাম তিনি কিন্ তিনি কিন্তু অভিজাত পরিবারের সন্তান। তেরো বছর বয়সে তিনি কলকাতায় আসেন। স্থানীয় School এ কিছুদিন পড়বার পর তিনি হিন্দু কলেজে ভর্তি হন। যেটা বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নাম পরিচিত। অল্প দিনের মধ্যে তিনি কলেজের অধ্যক্ষ ডি. এল. রিচার্ডসনের প্রিয় ছাত্র হয়ে ওঠেন। এখানে আরেকটা কথা বলি যে এই যে তিনি প্রিয় ছাত্র হয়ে উঠলেন ডি. এল. রিচার্ডসনের এবং কবির ও কিন্তু ধীরে ধীরে ইংরেজি সাহিত্যের ওপর বা ইংরেজি ভাষার ওপর অনুরাগ জন্মাতে শুরু করে, কারণ তার লেখা পড়া তিনি যেহেতু অভিজাত পরিবারের ছিলেন তার লেখা পড়া সবই অনেক উচ্চমানের মানে তার সবকিছুই ছিলো সাহেবদের সঙ্গে মেলামেশা করার ফলে সাহেব কায়দা চলে এসেছিলো তার মধ্যে তিনি Suited booted হয়ে থাকতেন। আর ইংরেজি সাহিত্য বা ইংরেজি ভাষার প্রতি তার অনুরাগ জন্মাতে শুরু করে। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার পাশ্চাত্য সাহিত্যের ডোনিবার আকর্ষণে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। আমি একটু আগেই বললাম তিনি কিন্তু ইংরেজি ভাষার প্রতি এক দুর্নিবার আকর্ষণ বোধ করেন এবং মনে করেন যে ইংরেজি ভাষায় তিনি সাহিত্য রচনা করবেন। পরবর্তীকালে অবশ্য তিনি আকৃষ্ট হন মাতৃ ভাষার প্রতি, আসলে তিনি মাতৃভাষার প্রতি আগেই আকৃষ্ট ছিলেন কিন্তু কোনো এক এক কারণে সেটা আমি বলছি যে তিনি ইংরেজি সাহিত্যের প্রতি মনোনিবেশ করেন। তিনি কবিতা ছাড়াও বাংলায় নাটক ও রচনা করেন। তিনি বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। বাংলা ভাষায় তিনি প্রথম সনেট ও অমিত্রাক্ষর ছন্দের ছন্দের প্রবর্তক, কিন্তু সনেট কিন্তু অনেক আগেই ইতালীর কবি পেত্রাক তিনি এই সনেট অ্যা উম ভাষ সনেট এ তিনি কবিতা রচনা করেন প্রথম।

এবং প্রতিটি লাইনে চোদ্দটি করেই অক্ষর থাকবে। তোমরা এর যদি একটা উদাহরণ চাও তাহলে বলতে পারি এই মাইকেল মধুসূদন দত্তেরই লেখা বঙ্গভাষা।

যে কবিতায় অ্যা অন্তবর্ণের মিল থাকেনা শেষের যে বর্ণটা হবে তার মিল থাকেনা, যেমন ধরো, আমি বললাম দান প্রথম লাইনের শেষে এলো দান পরের লাইনের শেষে এলো প্রাণ এই যে মিল এই মিলটা কিন্তু থাকবেনা। এই অন্তবর্ণের মিল না থাকাটাকে বলা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। আচ্ছা তার সর্ব শ্রেষ্ঠ সৃষ্টি রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবদ কাব্য। তিনি এই পুরাণ কাহিনীর ওপর খুব মানে ছোটবেলায় খুবই আগ্রহ বোধ করতেন, তার মায়ের কাছে এটা শিক্ষা যে তিনি তাকে অ্যা ছোটবেলা থেকেই পুরাণের কাহিনী শুনিয়ে শুনিয়ে তার মনে এই উমম চেতনাটা তিনি জাগিয়ে ছিলেন, এবং তারই ফল হচ্ছে রামায়ণের ওই উপাখ্যান অবলম্বনে তিনি মেঘনাদবদ কাব্য রচনা করেন, এবং যেটা একটি ঐতিহাসিক সৃষ্টি। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনা গুলি হলো The Captive Lady যেটি ইংরেজিতে তিনি রচনা করেছেন। শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী একটি নাটক। বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা? , এটি একটি প্রহসন ধর্মী রচনা। প্রহসন ধর্মী রচনা মানে হাস্যরসাক্তময় রচনা। তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য চতুর্দশপদী কবিতা গুলি তিনি আরো লিখেছেন। আঠারোশো তিয়াত্তর সালে ঊনত্রিশে জুন তার মৃত্যু হয়। তো এটা জেনেনিলাম কবি পরিচিতি, এবার শুনে নিই যে কবি এই কবিতাটি কেনো লিখেছিলেন, যেহে এই কেনো লিখেছিলেন ওপরেই কিন্তু এই কবিতাটা, সুতরাং কেন লিখেছিলেন এটা জেনে নেওয়া দরকার। কবি দেখো প্রথমেই তিনি লিখছেন, বইটা তোমরা সামনে নিয়েই বসেছো নিশ্চই এতক্ষনে এবং অ্যা আমি দেখো প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা শব্দকে আমি Underline করেছি, তার পাশে পাশে আমি অর্থ গুলো লিখে রেখেছি যাতে আমাদের সুবিধা হয়। তোমরা বইটা নিয়ে বস, আর প্রয়োজনে তোমরা পেন্সিল বা পেন ব্যবহার করে অর্থগুলো লিখে নিতে পারো। এখানে লেখা রয়েছে লর্ড বায়রন ব্রিটিশ Poet বিখ্যাত Poet । লর্ড বায়রনের একটি লাইন My native land good night এখানেও কিন্তু এই লাইনটাকে এই লাইনটা দেখে মাইকেল মধুসূদন কিন্তু আহত হয়েছিলেন কারণ তিনি ও তার দেশ ছেড়ে মাতৃভূমি ছেড়ে বিদেশে পারি দিচ্ছেন প্রবাসে যাচ্ছেন সাম ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করবেন বলে, আর লর্ড বায়রন ও My native land good night এখানে Good night বলতে শুভ রাত্রি নয় Good night বলতে তিনি তার Native land কে Good bye করছেন। তাই এই লাইনটা থেকে দেখিয়ে তিনি মধুসূদন দত্ত কিন্তু আহত হয়েছিলেন, কারণ তিনিও তার দেশ ছেড়ে গিয়েছিলেন। প্রথম লাইন দেখো অ্যা অ্যা বলছে যে রেখো মা দাসেরে মনে এই মিনতি করি পদে। আচ্ছা আমি বলে নিই আমার বলাটা শেষ হলোনা বলে নিই কবি মাতৃভূমি ছেড়ে দেশে স বিদেশে পাড়ি দিচ্ছেন আর স্বপ্ন দেখছেন সেখানে গিনে গিয়ে তিনি মহাকবির সন্মান লাভ করবেন। আর যেমন অ্যা কবি মিল্টন, সেক্সপিয়ার অ্যা কবি রা তিন উমম মানে মহাকবি হয়েছিলেন তাই তাদের মতো তিনি ও সেই খ্যাতি, সন্মান অ্যা অর্থ, যশ তিনি অ্যা স মানে সন্মান গুলো তিনি প্রাপ্তি করবেন, সেই জন্য তিনি কিন্তু বিদেশে পারি দিচ্ছেন এবং অ্যা আমরা জানি মানুষের জীবন তো খুব সীমিত দিনের জন্য, তাই সেই আশা যদি ব্যর্থ হয় তাহলে জীবনটা শূন্যতায় ভোরে ওঠে। তাই কবি এই যে বঙ্গ ভাষা বা বঙ্গ মাতা বা বঙ্গভূমি

অ্যা ইংরেজি সাহিত্য রচনা করতে তিনি যদি ব্যর্থ হন সেখানে যদি তিনি সুনাম অর্জন করতে না পারেন এই বঙ্গমাতা বা বঙ্গভাষা তাকে যেন স্থান দেন, তাকে যেন স্মরণে রাখেন তাকে যেন না হন। তাহলে এ এই যে তিনি জানাচ্ছেন, বঙ্গমাতাকে তিনি অকূল হয়ে জানাচ্ছেন যে বঙ্গমাতা যেন তাকে ভুলে না যান, এই যে ভুলে না যান সেটা ওপরেই কিন্তু এই সম্পূর্ণ কবিতাটা দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা লাইনে লাইনে তিনি প্রার্থনা জানাচ্ছেন বঙ্গমাতা কে যে তিনি যেন ভুলে না যান, শুধু বঙ্গমাতা নয় বঙ্গমাতার সাথে এই আমাদের মানব সমাজ, এই বাংলার মানব সমাজ যেন তাকে ভুলে না যায়। তাহলে আমি কবিতায় চলে আসছি। রেখো মা দাসেরে মনে এই মিনতি করি পদে। মা অর্থাৎ বঙ্গমাতা বা বঙ্গভূমি বা মাতৃভূমি বঙ্গভাষাও বটে।

তোমার চরণে তোমার শ্রীচরণে আমি প্রার্থনা করি। সাধিতে মনের সাধ সাধিতে মানে পূরণ করতে মনের সাধ মানে মনের ইচ্ছা। তিনি তার মনের ইচ্ছে বা সাধ পূর্ণ করতে বিদেশে যাচ্ছেন। ঘটে যদি পর মাদ, পর মাদ অর্থাৎ প্রমাদ, কবিতাকে সুন্দর দেখানোর জন্য সুন্দর অ্যা শোনার জন্য প্রমাদ কে পর মাদ লেখা রয়েছে। পর মাদ প্রমাদ অর্থাৎ ভুল । সেখানে গিয়ে যদি কোনো ভুল ঘটে যায় দুইবার, মধুহীন কোরো নাগো তব মনঃকোকনদে, মধুহীন অর্থাৎ নীজেকে তিনি মধু বলছেন। তিনি নীজেকেই তিনি যেহেতু মধুসূদন দত্ত তিনি নীজেকে বলছেন মধুহীন কোরো না গো তব মনঃ কোকোনদে মনঃ কোকোনদ কোকোনদ মানে হচ্ছে লাল পদ্ম, তিনি মায়ের হৃদয়কে রাঙা পদ্ম কোমল রাঙা পদ্মের সাথে তুলনা করেছেন। যে মায়ের এই হৃদয় পদ্মে যেন মধু যেন সর্বত্রই সবসময় বিরাজমান থাকে, সবসময় যেন স্থান থাকে। এই মধু যেন কখনো তার মন থেকে সরে না যায়, প্রবাসে দৈবের বশে জীব তারা যদি খসে। প্রবাসে অর্থাৎ বিদেশে দৈবের বশে মানে দু দৈব দুর্বি পা পাকে কেননা মানুষের কখন মানে মৃত্যু হয় কেউতো বলতে পারে না, সে বিদেশে গিয়ে যদি কোনো ভাবে কোনো ঘটনাক্রমে তার মৃত্যুও ঘটে, জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে, বলছে জীব তারা যদি খসে জীব তারা আসলে এখানে বলা হয়েছে জীবন রূপ নক্ষত্র, জীবন বা প্রাণ কে তারার সাথে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। এদিকে দে এ দেহ আকাশ হতে, দেহকে আকাশের সাথে তুলনা করা হয়েছে। দেহ রূপ আকাশ অর্থাৎ আকাশ থেকে যেমন নক্ষত্র খসে পরে যায় নক্ষত্রের আর অস্তিত্ব থাকেনা আকাশে তেমনি এই দেহ থেকেও যদি প্রাণটা খসে যায় তাহলেও কিন্তু কবির মনে কোনো খেদ বা দুঃখ, খেদ মানে দুঃখ থাকবেনা, কোনো থাকবেনা? কারণ জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে, জন্মিলে মরিতে হবে কেনো? দেখো আমরা তো জানি মানুষের মানে যেকোনো প্রাণ প্রাণ জন্মালে পরে তাকে মোর মরতেই হবে, মৃত্যু অবসম্ভাবী, কখনোই কোনো কিছু অমর হয়ে থাকতে পারেনা, তাই জন্ম জন্মানো মানেই হচ্ছে মৃত্যু, জন্মের সাথে সাথেই কিন্তু আমরা প্রতিটা দিন মৃত্যুর দিকে এগোতে থাকি, যে কোনো কিছুই গাছ হোক কোনো কীটপতঙ্গ হোক কোনো প্রাণী হোক পশু হোক মানুষ হোক সবারই তাই অমর কে কোথা কবে, এই পৃথিবীতে কেউ কোথাও কোনোদিন অমর নেই, চিরস্থির কবে নীর, এখানে নীর এখানে নীর অর্থাৎ জল। চিরস্থির জল কখনো স্থির নয়, জল সর্বদাই প্রবহমান, জল ও যেমন স্থির নয় এ জীবন কিন্তু স্থির নয়, জীবন প্রাণ জন্মানো মানেই হল মানেই হলো মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। হায়রে জীবন নদে, জীবনকে নদীর সাথে তুলনা করা হয়েছে, জীবনকে প্রাণের সাথে তুলনা করা হয়েছে, নদী যেমন সর্বদাই প্রবহমান তেমনি মানুষের জীবনও সদাই প্রবহমান। এখানে কবি মানুষের চলমান জীবনের সঙ্গে প্রবাহিত নদীর তুলনা করেছেন। মানুষের জীবন যেমন একটু মুহূর্তের জন্যেও দাঁড়িয়ে থাকে না, সে মানুষের জীবনে সুখ, দুঃখ যাই আসুক না কেন। মানুষের জীবন কিন্তু চলতেই থাকবে, নদীও তেমনি সবসময়ই আপন বেগে চলতেই থাকবে, আমরা জন্মের পর থেকেই এই আমাদের এই জীবনটাই পুরো প্রবাহিত হয়ে চলেছে মৃত্যুর দিকে, সুতরাং এই এই যে ম মর্তের এই মরণশীল জীবনে বেঁচে থাকার কি উপায় একমাত্র উপায় নীজের নামটাকে অ্যা অমর করে রাখার একটাই উপায় হচ্ছে শ্রেষ্ঠ কোনো কাজ করে যাওয়া, তাই কবিও চাইছেন কবিও এই বিদেশে গিয়ে নীজের শ্রেষ্ঠ কোনো কাজ তিনি রচনা করতে চাইছেন, সেই জন্য তিনি মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন বারে বার, যে জীবন জ্যা জীবন নদে

কিন্তু তুমি যদি আমাকে মনে রাখো আমি নাহি মানে না ডরি শমনে মানে মৃত্যুকে ভয়, ডো ডরি হো কথাটা কথাটা আসল কথাটা হলো ডর, ডর মানে হলো ভয় শমন মানে মৃত্যু আমি মৃত্যুকেও ভয় পাইনা যদি বঙ্গমাতা আমাকে স্মরণে রাখে মনে রাখে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, মক্ষিকা অর্থাৎ মাছি বা মৌমাছি

আমার নামটা অবিকৃতই থেকে যাবে যেমন মাছি অমৃত হ্রদে পরে গোলছেনা মরে গেলেও গোলছেনা সে অবিকৃত, তেমনি কেউ যদি কোনো শ্রেষ্ঠ কাজ করে অমৃত লাভ করতে পারে, অমর হতে পারে মানুষের হৃদয়ে, তাহলে সেও কিন্তু কখনো তার নামটা কিন্তু মুছে যাবে না, তার নামটা কিন্তু অবিকৃত অবস্থাতেই রয়ে যাবে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, নরকুল মানে মনুষ্য সমাজের কথা বলা হয়েছে, তার মানে সেই মনুষ্য সমাজে সেই ব্যক্তিই ধন্য যে কিছু শ্রেষ্ঠ কাজ করে যায়। শ্রেষ্ঠ কাজ করে যায় তাকে তাকে স্মরণীয় করে রাখার জন্য, সেই মানুষকে লোকে কিন্তু ভুলে যায় না। মনের মন্দিরে সদা সেবে সর্বজন, মনকে মন্দিরে সাথে তুলনা করা হচ্ছে তার মানে মন্দির যেমন একটি পবিত্র স্থান মনও সেই কিন্তু পবিত্র স্থান, সদা সেবে সর্বজন যেমন আমরা অ্যা দেবদেবীর পূজা করি সেবা করি সর্বজন এই মন্দিরে যেমন আমরা দেবদেবীর সেবা করি পূজা করি, তেমনি সব মানুষ এই মনটাকে মন্দিরের মতো কল্পনা করে এই মনের মধ্যেই কিন্তু সেই শ্রেষ্ঠ কাজ করা মানুষটিকে কিন্তু স্মরণে রেখে দেবে, তার মানে কিন্তু সেই তাকে পূজাকরা বা সেবা করাই হলো। কিন্তু কোনো গুণ আছে যাচিব যে তব কাছে কিন্তু এখানে কবি বিনয় করছেন, নম্রতার সঙ্গে বিনয়ের সাথে বলছেন, কিন্তু কোনো কি গুণ আমার আছে আমারতো কোনো গুণ নেই আমি তো একজন সাধারণ মানুষ। কিন্তু কবি কিন্তু ইতিমধ্যেই অনেক বাংলায় অনেক কাব্য সাহিত্য রচনা করে ফেলেছেন, তার তিনি কিন্তু যথেষ্ট নামও করেছেন কিন্তু

রচনার জন্য তিনি নিজেকে কিন্তু অহং করি তার অহংকার মনোভাবের প্রকাশ পাচ্ছেনা, তিনি বিনয়ের সাথে বলছেন কিন্তু কোনো গুণ আছে কি আমার, যাচিব ও যে তব কাছে, যাচিব মানে যাইবো তব কাছে মানে বঙ্গমাতার কাছে, যে আমারতো চাওয়ার কিছু নেই আমার কারণ আমার কোনো গুণ নেই। হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদে, এই যে হেন অমরতা এই যে অমরত্ব তিনি চাইছেন যেটা মাছি গলে যায় না মাছিও অবিকরূ অবিকৃত থাকে অমৃত ভান্ডে পরে মানে শ্রেষ্ঠ কোনো কাজ করলে মানুষ চিরকাল মানুষের মনে শ্রেষ্ঠ কাজ করা মানুষটি যেমন অবিকৃত অবস্থায় থেকে যায় তেমনি আমি তো কোনো অমরত্বের কাজ করিনি যে আমাকে মনুষ্য সমাজ বা আমাকে আমার মাতৃভূমি বঙ্গমাতা আমাকে মনে রাখবে আমিতো এমন কোনো অমরতার কাজ করিনি, কহ গো শ্যামা জন্মদে, শ্যামা অর্থাৎ শস্য শ্যামলা বাংলাকে বলা হয়েছে। জন্মদে মানে জন্মদাত্রী, তিনি এই জন্মদাত্রী মাতৃভূমিকে শ্যামা বলছেন, শ্যামা অর্থাৎ শস্য শ্যামলা জন্মভূমিকে বলছেন, তবে যদি দয়া করো